একটি সূর্য উদিত অবস্থায় দেখা যার

অনেকগুলি গরের রুম দেখা যাইচ্ছে।

সবির মইদ্যে একজন মানুষ দেখা যাচ্চে।

বাঁশবেতের ঘরের একপাশে টিন দেখা যাচ্ছে।

উপরের সামনের দিকে একটি সাইনবৌর্ড দেখা যাচ্ছে।

এই ছবির মধ্যে অনেকগুলি গাছ গাছালি দেখা যা--

এই সবির মইদ্যে কতগুলো জল দেখা যাচ্ছে।

একটি লাল মোড়া দেখা যাচ্চে ।

কানের উপরে মালা দেখা যাচ্চে ।